ফুটে আছে এই জায়গাটা ঘুরতে যাওয়ার জন্য অনেকেরই একটা ভালো জায়গা বলে মনে হচ্ছে এবং এখানে বোটিং করা হয় দেখে এটাও --

ছবিটা দেখে আমি বুঝতে পারছি যে এটা একটা কোনো মেন রোড -এর--

আবার সাইড -এ দেখছি একটা স্কুটি -ও দাঁড় করানো ওইদিক দিয়ে একটা --

জায়গাটা দেখে বোঝা যাচ্ছে হয়তো সাইড -এ ধস ফস নেমেছে-এ ।

এবং যারা প্যান্ডেল টা বানিয়েছে বা ওখানে --

হয়তো এই ট্রেন টা চলে এবং মনে হচ্ছে অনেকজন ভেতরে হয়তো বসে আছে। ট্রেন টা যখন আসবে হয়তো বাচ্চাটাও এর ভেতরে উঠে উঠতে পারবে এটা হয়তো বাচ্চাদের ঘোরার জন্যেই প্লেস টা বানানো হয়েছে।

এটা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো একটা বিয়ে বাড়ির জায়গা কিন্তু বিয়ে করার জন্যে এখানে হয়তো বর বৌ কেউই নেই বা বিয়ে হবে না।